একজন দাদা দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর ভাবে পোকোট হাত ভোরে।

খুব সুন্দর একটি জায়গা। এখানে মেলা তৈরী হয়েছে। অনেক লোক মেলা দেখতে এসেছে। এখানে ফুচকার দোকান বসেছে।